দোকানটার ভেতর একটা লোক চেয়ার নিয়ে বসে আছে লোকটা একটা হুডি পড়ে আছে।

বিল্ডিং -টায় নীল রঙে দুটো গেট আর তিনটে নীল রঙে জানলা আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং -টা সাদা ও নীল কালার -এর রং করা।

রাস্তাটার ওপর একটি গাড়ি দাঁড় করানো আছে বিল্ডিং টার গায়ে একটা বড় পোস্টার টাঙানো আছে।

সামনে আমরা একটা পার্লার এর চিত্র দেখতে পাচ্ছি পার্লার টি খুব সুন্দর ভাবে সা--

আয়ে অনেক গুলো পাইপ আছে বিল্ডিং -এ দেওয়ালে একটা এ.সি. দেখতে পাচ্ছি ।

সামনে একটি জিম -এর ছবি দেখতে পাচ্ছি।

ওয়াটার পার্কটির চারপাশ মার্বেল পাথর দিয়ে বাঁধানো। সামনে একটা লম্বা খাম্বা দেখতে পাচ্ছি।

হলের ওপরে খুব সুন্দর গোল গোল লাইট ঝোলানো আছে। হলের মধ্যে একটি এ.সি. আছে।

মাথার ওপর অনেক গুলি ফ্যান আছে হলঘরটির দুটি জানলা দেখা যাচ্ছে ।